একটি অফিস দেখা যাচ্ছে অফিস -টি খুব বড় খুব সুন্দর দেখতে। এই অফিস -এ প্রচুর কর্মী কাজ করে অফিস -এর ভিতরে দেখা যাচ্ছে নানা ধরনের আলো জ্বলছে ।

একটি ছোট ঘর মতো দেখা যাচ্ছে-এ। ঘরটির পাশে একটি বড় বাড়ি দেখা যাচ্ছে-এ। গোল মতো বসার জায়গা করা রয়েছে-এ।

প্যান্ডেল গায়ে নানা ধরনের রং বেরং এর আলো দেওয়া হয়েছে। প্রত্যেক প্যান্ডেল এর সামনে প্রচুর মানুষের ভিড় জমেছে। এখানে একটি মানুষের মাথা দেখা যাচ্ছে।

এটি খুবই সুন্দর দেখতে ঠিক এখানে একটু নিচের দিকে ছোট বড় পাথরের টুকরো দেখা যাচ্ছে। এবং তার চারপাশে অনেক গাছপালা হয়ে রয়েছে।

একটি সাদা রঙের প্রাইভেট কার দেখা যাচ্ছে। একটি সাদা রঙের গাড়িও দেখা যাচ্ছে। তার পাশে বেশ কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে। দূরেও বেশ কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে গাছপালা দেখা যাচ্ছে। রাস্তা দিয়ে কিছু প্রাইভেট কার এবং বাইক যাতায়াত করছে।